এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একি বিরাট ভবন।

এই হোটেলটিতে অনেকগুলি লাইটিং লাগানো রয়েছে।

দুজন মানুষ রয়েইছে এই ছবিটির মধ্যে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি জিম ।

জিম করার জন্য অনেকগুলি জিনিসপত্র রয়েছে।

এখানে অনেক কয়েকজন স্যার ম্যাডামকে দেয় দেখা যাচ্ছে।

একই রকম স্কুল ড্রেস পরে আছে।

এই স্কুলটি নীল এবং সাদা রঙের করা।

মাঝবরাবর রাস্তায় দুই ভাগ করার জন্য রেলিং আছে।

চারিদিকে গাছপালা রয়েছে ছবিটির মধ্যে।

আকাশটি একদম মেঘলা মেঘলা হয়ে আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি প্রাকৃতিক দৃশ্য।

পাশে একটি বড় ভবন রয়েছে।

রাস্তার ধারের অংশগুলো লাল এবং সাদা রঙের।

মাঝ বরাবর একটি উভয়চড় জায়গা আছে।

লাইব্রেরীতে অনেকগুলি বই খাতা সুন্দরভাবে সাজানো এবং গোছানো আছে।

এখানে একজন লোক বসে রয়েছে লাইব্রেরির মালিক হিসাবে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে যে এটি কোনো একটি বড় অনুষ্ঠানের মঞ্চ।

অনেকগুলি গাছপালার দেখা যাচ্ছে ছবিটির মধ্যে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি জুতোর দোকান।

বাইরে একটি স্কুটি দেখা যাচ্ছে ছবিটির মধ্যে।

আকাশের মধ্যে মেঘ ভেসে বেড়াচ্ছে।

নদীর কলতান স্রোত বয়েই যাচ্ছে।

এক সাইডে অনেকগুলো লোকজন এবং গাড়ি দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি পার্ক ।

লাইটিং দ্বারা আলোকিত হয়ে রয়েছে।

লাইব্রেরির ভিতরে একজন লোক বসে ফোন চালাচ্ছে।

এখানে একটি লম্বা শাড়ি বিছিয়ে তার ওপরে কছানো কয়েকটি শাড়ি রয়েছে।

এখানে অনেকগুলো গাছকেও দেখা যাচ্ছে।

কয়েকটি বাইক এবং গাড়ি দেখা যাচ্ছে এই ছবিটির মধ্যে।